অষ্টদশ শতাব্দী সপ্তদশ শতকের শেষের দিকে এবং আহ তাকে হম দেখা যায় যে আশ্রয়ের মাধ্যমে যে সেবা প্রদান করা হয়েছিল তাই জঘন্য বন্য পশুর মতো

শতকে শেষের দিকে নৈতিক চিকিৎসার আন্দোলনে ধীরে ধীরে হয় কিছু কিছু কিছু শ্রেনীর বিষাদ বিবরণ সব ওপর দিকে মূল্যায়ন হয় ঊনবিংশ শতাব্দীর বলতে গেলে বোঝায় শিল্প জনসংখ্যার বৃদ্ধির ফলে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির ফলে

কিন্তু শ্রনীবিন্যাস গত প্রকল্প ও ডায়াগনস্টিক বিভিন্ন কতৃপক্ষের দ্বারা বিবেচিত হয়েছিলো

তারা বিকশিত হয়েছিল

মানব বিজ্ঞান শব্দটি আঠারোশো আট খ্রিস্টাব্দে হয়েছিল যদিও মেডিকেল সুপারিনটেনডেন্ট গুলি তখন ও আহ এভাবে অ্যাডমিন হিসাবে পরিচিত ছিল পরিচিত ছিল আহ পরিচিত ছিল এছাড়া যদি বলা যায় যে

অগ্রগতি ঘটেছিলো আহ এ ছাড়াও

যা পরবর্তীকে কারিপালিনের সীমাবদ্ধতা ম্যান টিম আর সাহাজ্য টিম আর সাহাজ্য অগ্রগতি হয়েছিল আশ্রয় স্থল কয়েদিদের ভাবে উল্লিখ করা হতো এবং আশ্রয় স্থল গুলিকে পরবর্তীতে হাসপাতাল হিসাবে নামকরণ করা হয়েছিল বিবিন মাস সনি বিন্যাস আহ নির্বিশেষে এছাড়াও দেখা যায় যে বর্তমানে মানসিক রোগের দুটি ব্যাপক ভাবে প্রতিষ্ঠিত সনি বিন্যাস হয়েছে অধ্যায় কাজ মানুসিক এবং পঞ্চাশ সাল থেকে who দ্বারা প্রদত্ত আন্তর্জাতিক সেমি বিভাবিক অংশ উন্নিশশো বাহান্ন সাল থেকে মানসিক রোগের statistical অৰ্থাৎ five আমেরিকার statisticalprocecutionAPA দ্বারা নির্ধারিত হয় এই উভয় তালিকার এই উভয় তালিকার উহ মানসিক রোগ এর জন্যে উৎকৃষ্ট মানদণ্ড প্রদান করে তারা ইচ্ছাকৃত ভাবে সাম্প্রতিক সংস্তরগুলিতে তাদের করেছে একান্নিত করেছে একান্নিত করেছে এবং ইচ্ছাকৃত ভাবে সাম্প্রতিক report গুলি কে একত্রিত করেছে এদের manual গুলি বেশিরভাগ তুলনামূলক হয় তুলনামূলক হয় এছাড়াও এছাড়া

দেখা যায় যে তারা ইচ্ছাকৃত ভাবে সাম্প্রতিক সংশোধনীগুলিতে তাদের court গুলি কে একত্রিত করছে যাতে সাময়িক তুলনামূলক হয় যদিও উল্লেখযোগ্য পার্থক্য গুলি রয়েছে অন্যান্য classification scheme গুলি সংস্কৃতি সংস্কৃতি তে ব্যাবহার করা হতে পারে মানসিক বৈকল্যে চেনা শ্রেণীবিভাগ এবং অন্যান্য manual গুলি বিকল্প তাত্বিক প্রতিষ্ঠার জন্যে করা যেতে পারে উদাহারণ সরূপ সাধারণ ভাবে মানসিক রোগকে নারী রোগ বা শিক্ষার অক্ষমতা অক্ষমতা থেকে পৃথক ভাবে

DFL dsl এবং ICD dsl এবং ICD থেকে ভিন্ন কিছু পদ্ধতি স্বাবাভিক থেকে অস্বাভাবিক বেঘাপ করার উদ্দেশ্যে করে যা স্বতন্ত্র বিভাগগুলি সনাক্ত করণের উপর করা হয় না এই ধরণের category বহির্ভূত বা scheme গুলির নিরপেক্ষতা আপেক্ষিক গুণাবলী সম্পর্কে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক বিতর্কে আছে যা একটানা বা মাতৃমণ্ডল নাম এ পরিচিত একটি পদ্ধতির মাধ্যমে উভয় পদ্ধতিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে মানসিক রজার সংজ্ঞা বা শ্রেণীবিভাগের বৈজ্ঞানিক এবং সাহিত্য এক চরম যুক্তি তর্ক আছে যে এটি একটি সম্পূর্ণ মূল্যায়নের সিদ্ধান্তের বিষয় রয়েছে

আহ safe রয়েছে আহ এছাড়াও এছাড়াও

দেখা যায় যে আহ এছাড়াও দেখা যায় যে মানসিক রোগ সংজ্ঞা বাচনিক বৈজ্ঞানিক আহ বৈজ্ঞানিক আহ academic সাহিত্যের চরম যুক্তি তর্ক আছে যুক্তি তর্ক আছে

হতে পারে পরিসংখ্যানগত প্রচলিত হয় বিপদআপদ গুলি দেয় বা মানসিক ব্যাধির ধারণাটিকে এমন একটি হ্যাঁ সার্বিক prototype বা prototype বা সঠিক ভাবে সম্পাদিত করা যায় না বা বিপরীতক্রমে এই ধারণাটি বিপরীতক্রমে ধারণাটি এমন একটি সঠিক ভাবে সম্পাদিত করা যায় না এটি ধারণাটি বৈজ্ঞানিক তথা ব্যাক্তিগত মূল্যবোধের সংমিশ্রনকে অন্তর্ভুক্ত যদিও করে তবে তাদেরকে medical রোগ বলে উপস্থাপন করা হয় তবে সব চিকিৎসার নির্ণয় পদ্ধতিতে েকে উপযুক্ত মনে করা হয় না কিছু স্নায়ুরোগ বিশেষজ্ঞরা যুক্তি কার্যে clinic এ সাক্ষাৎকারের পরিবর্তে neurobiological বৈশিষ্ট গুলির উপর ভিত্তি করে শ্রেণী বিভাজন করলে তা নির্ভরযোগ্য এবং স্বাস্থকর কার্যকর হবে বিভিন্ন মতাদর্শ এর মতো এবং ভালোভাবে সন্মানযুক্ত করা প্রয়োজন সেই ক্ষেত্রে বলা যায় যে মানসিক ব্যাধি বা mental disorder এটি অনেক ধরণের বা মানুষের আচার এবং ব্যাক্তিত্বের কারণে পৃথক পৃথক ভাবে উদ্বেগ বা ভয় যা স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তাকে উদ্বেগ ব্যাধি হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে সাধারণ ভাবে স্বীকৃত কিছু স্বীকৃত নির্দিষ্ট কিছু ফোবিয়া কথা উল্লেখ করা যেতে পারে যেমন অন্যান্য আবেগপূর্ণ অর্থাৎ ব্যাধি হিসাবে মনে করা যেতে পারে মানসিক ব্যাধি উম ফোবিয়া তীব্র এবং টেকসই বিষন্নতা বিষাদ অথবা হতাশার সাথে